এবং এটা বিল্ডিং দেখতে পাচ্ছি সামনে বিল্ডিং এর উপর গাছপালা আছে হালকা দেখছি জলের ট্যাঙ্ক আছে।

চেয়ার আছে। আর নিজে দেখছি রাস্তাটা সেরকম দু ভালো ভালো কাপড় যে ডিজাইন - এর তৈরী আছে।

এখন গাছগুলোর মানে সবুজ রঙের দারুন দেখতে লাগছে দূর থেকে আরোও অনেক গাছ আছে এখানে কিন্তু অনেক প্রজাতির গাছ হয় পাহাড়ে এখানে আর তোমরা জানোই যে পাহাড় বলতে মানে কিভাবে--

তারা যে ঘুরতে আসে তারা দেখছি চারপাশে ঘেরা আছে সবুজ অরণ্যে এমন একটা ঘ--